তাদের সাবধান ও নির্দির্ষ্ট সময়ে মধ্যে পৌঁছে দেওয়া হয়।

এইটি একটি ইট ভাটার ছবি।

সে নদীর পারে ঘাটের কাছে দাঁড়িয়ে প্রকৃতির সাথে আমাদের প্রত্যেকের--

এই ছবিটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি--

এই ছবিটির মধ্যে আমরা দেখতে পারছি বি. এম. আর. সি হসপিটাল এবং হসপিটাল -এর এটি একটি আটলিং জোন বা এনকুয়ারি জোন ।

এই ছবিটির মধ্যে আমরা একটি চার্চ -এর ছবি দেখতে পাচ্ছি এবং তার পাশে একটি বিল্ডিং ও দেখতে পাচ্ছি এই চার্চ -টির নাম হচ্ছে সেন্ট প্যাট্রিক চার্চ ।

মানুষ যারা একে ওপরের সাথে দাঁড়িয়ে একটি গ্রুপ ফটো তুলেছে।